ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজান হয়েছে এবং বেলুন দিয়েও সাজানো হয়েছে দোকানে একটি মাত্র একটি কাস্টমার আছে এবং বাইরে কিছু মানুষ ।

এবং এই কলেজ টি দেখে মনে হচ্ছে এই কলেজ টি যথেষ্ট ইতিহ্য বাহি এবং অনেক পুরোনো কলেজ । যেখানে ছাত্রদের শিক্ষাদান করা হয় ।

এটিই গুরদোয়ারার ছবি যেটি পাঞ্জাব ধধর্মীয় লোকেদের পাঞ্জাবি দের ধর্ম স্থান ।

খেলা করতে ব্যাস্ত তাদের আশেপাশে বহু গাছ আছে যার জন্যে এই পার্ক টা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে ।